উঁম আধা ওয়াল আধা টিন -এর তারপর দুইতলা ঘর দেখতে পাইতাসি তার সাথে উইদিকে গাস আসে বড় একটা গাস দেখতে --

এর লগে এখানে একটা আবার উম ওজোন মাপার একটা মেশিন আছে দেখতে পাইতাছি--

ছবিতার মধ্যে আমরা দেখতে পারতাসি এখানে দুইটা টুল দেখা যাইতাসে ওর সাইডে একটা কম্পিউটার ডিভাইসের মতন আসে।

আবার এখানে টয়লেট আসে টয়লেট করার কোম্বর দেখতে পারতাসি দরজাও দেখা যাইতাসে অনেকগুলা প্লাস্টিক দরজা।

খাবার টেবিল ও আসে প্লাস্টিক এর তারপরে দিয়া ওই রডের মইধ্যে ওয়াল ঘড়ি ঝোলানি আসে।

এই টেবিলের উপর একটিও একটি বোতল আছে আবার সাইটে বেড়ার উপরেও বোতল দিয়ে ডেকোরেট করা আছে তার লগে আবার টায়ার দিয়েও ডেকোরেট করা আছে।

তারপরেতো এখানে সিসিটিভিও আসে এখানে উপরে ওয়ালে টিভির মতোন দেখতে পাইতাসি।

উপরদিকে সাজানো হইসে আরো কতগুলা মানুষ আসে পুরুষ আসে মহিলা আসে ।

এইখানে টেবিলের উপরে খাতাও দেখা যাইতাসে কে সাথে কেঁচিও দেখা যাইতাসে।

তার ঠিক পিছে আবার এখানে অপারেশন টেবিলের মতোন দেখতে পাইতেছি আবার ফ্যানও আছে দেখা যাইতাসে।

তারপরে দেউ উপরে দিয়া উপরে গ্লাসের মধ্যে আমরা দেখতে পাইতাসি শ্যাম্পুর বোতল আসে।

প্রথমত এখানে অনেক-গুলা বেলুন দেখা যাইতেসে ডেকোরেট করা।

বেলুন -টা হা লাভ কালার -এর লাভ -এর মতন কইরে সেইটা সাজানো হইছে লাভ কালার -এর বেলুন ।

অ্যা তারপর আমরা দেখতাসি বড় বোটের মোইধ্যে কোন মানুষ নাই অ্যা তার দুইটা লোক নয় মানুষ নাই দুই তলার উপরে--

উম তারপরে দিয়ে আমরা দেখতে পাইতাসি যে এইখানে বেড়া দেওয়া আছে ওইদিকে বেড়া দেওয়া আছে অ্যা বাঁশের বেড়া দেওয়া আছে।

প্রথমত এখানে আমরা সামনে একটা কম্পিউটার দেত্তে দেখতে পাইতাছি তার লগে যে মাউস আসে তার লগে প্রিন্টার আসে চেয়ার আসে।

আবার উম টয় ট্রেনের উপরের সাদগুলা হলুদ কালার লাল কালার ।

মিডিলে একটা গাস আসে আমরা দেখতে পারতাসি যে ট্রেনের মইধ্যে সাক্কা আসে।

অ্যা তার ঠিক উপরেই একটা ব্যানার আসে এস_বি_আই কইরা লেখা আসে ।

অ্যা সোফার ঠিক উপরে অ্যা ফুল দিয়া উম তারপরে তে ছোট ছোট গাছের মতন দিয়া সাজানো আছে।

তার ঠিক উপরে হুম ডেকোরেট করা তার লগে একটা লাইট জ্বলতাসে দেখা যাইতাসে আবার ওইদিকে একজন দাঁড়ায় রইসে।

ছোটো মত আমরা একটা রুম দেখতে পাইতেছি এখানে স্ব চারোদিকে শুধু চেয়ারই চেয়ার আছে।

প্রথমত আমরা এইখানে দেখতে পাইতেসি একটা বু-বুক শপ ।

সাথে আমরা দেখতে পাইতেসি এখানে অনেক রকমের বই শুধু বই বই চারদিকে বই দেখতে পাইতাসি আমরা।